মানুষ বাইক নিয়ে আসতেছে।

টেবিল -টির উপর অনেক কাগজ রয়েছে।

আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু ফুলের টব লাগানো হয়েছে।

পিছনের দিকে একটি বাড়ি দেখা যাচ্ছে।

একটি মানুষ হা-হাতে একটি জিনিস নিয়ে ধুয়া উড়াচ্ছে।

সাইড -এর দিকে দুটো বাইক দাঁড়িয়ে আছে।

আমরা দেখতে পারছি এখানে একটি বাড়ির সামনে দোকান রয়েছে।

টমেটো -গুলো ক্যারেটের -এর মধ্যে প্যাকিং করা হচ্ছে।

আমরা দেখতে পাচ্ছি এখানে একটি মল রয়েছে।

ভিতরের দিকে অনেক লাইট জ্বলছে।

সামনে কিছু বাইক রয়েছে সাইকেল রয়েছে ইস্কুটি দেখা যাচ্ছে।

মলটির উপরে কিছু সাইন বোর্ড লাগানো হয়েছে।

অনেক সুন্দর ডিজাইনিং করা হয়েছে তাতে সামনের দিকে রাস্তা দেখা যাচ্ছে।

সাইডে খাবারের পোস্টার দেখা যাচ্ছে ভিতরে অনেক খাবার রয়েছে।

উপরের দিকেও অনেক পোস্টার লাগানো হয়েছে।

আমরা দেখতে পাচ্ছি একানে একটি বড় নদী রয়েছে।

মাঠের মাঝখানে আমরা একটি মানুষকে দেখতে পাচ্ছি।

আমরা দেখতে পাচ্ছি এখানে একটি বিল্ডিং রয়েছে।

সামনে কিছু দুধের প্যাকেট রয়েছে।

কিছু লক্ষ করা যাচ্ছে পিছনের দিকে দুটি জানালা দেখা যাচ্ছে।